আগে দিনে তিন ঘন্টা কাজ করতাম, এখন দিনে তেরো ঘণ্টা কাজ করতেও দ্বিধা নেই। ছোট্ট একটি কাজ দিয়ে শুরু করুন ছোট থেকে শুরু করুন তারপর ধীরে ধীরে এগিয়ে যান। আমি জানি।

কাজ বনাম আত্ম প্রবঞ্জনা আত্ম প্রবঞ্জনা মানে নিজেই সাথে নিজের ছলনা করা। গত কয়েক বছর ধরে কিছু কিছু বইয়ে একটা চমৎকার ধারণা উঠে এসেছে এটি হচ্ছে স্ব পরামর্শ একজন ব্যক্তি যা চায় তা সে প্রতিদিন আওরে যাবে প্রতিদিন আবৃত্তি করবে কিংবা বলে যাবে এবং সাফল্য যেন জাদু বলেই চলে আসবে, আমি সম্পূর্ণরূপে এই ধরনের চিন্তায় প্রতিবাদ করি। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি শৃঙ্খলার সঙ্গে কাজ করা ব্যতীত স-পরামর্শ হচ্ছে সেই সব পুরুষ ও নারীদের জন্য যারা চিন্তা করে যে তারা অগ্রগতি করছে কিন্তু বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। সত্যি বলতে তাদের প্রতিদিনকার কাজকর্মের ফলাফল শূন্য লোকজন কেন নিজেকে একটি কথা বলে এবং কাজ করে তার সম্পূর্ণ বিপরীত। আর যে পুরুষ যে কিনা সম্পদ অর্জনের স্বপ্ন দেখে এবং প্রতিদিন এমন সব কাজকর্ম করে যা তাকে আর্থিক বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে একজন নারী যে কিনা সুখ শান্তির স্বপ্ন দেখে এবং প্রতিদিন এমন কাজকর্ম করে যা তাকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে এর উভয় মিথ্যে স্বপ্ন নিয়ে বাস করে কিন্তু তারা কেন এমনটি করছে তার সাধ্য আছে এক ধরনের সত্যিই বাস্তবতা এটাই সত্য শব্দ হচ্ছে অনেকটা চেতনা নাশক ওষুধের মত চেতনা নাশক ওষুধ যেমন আমাদের মধ্যে চেতনার বিলুপ্তি ঘটায় তেমনি শব্দ আমাদের মধ্যে বাস্তব চেতনার বিলুপ্তি ঘটায় আত্ম প্রসাদের অনুভূতি সৃষ্টি করে স্মরণ রাখবেন আপনি যদি জীবনে উন্নতি করতে চান তবে আপনাকে অবশ্যই কাজ আরম্ভ করতে হবে তাই আপনি যদি একটি উন্নত জীবন চান তবে একটি উন্নত পরিকল্পনা দিয়ে আরম্ভ করুন। আর আপনি যদি সমৃদ্ধ জীবন চান তবে একটু সমৃদ্ধ পরিকল্পনা নিয়ে শুরু করুন। স্মরণ রাখবেন একটি সমৃদ্ধ পরিকল্পনার সৃষ্টির জন্য। আপনাকে যে সমৃদ্ধ হতে হবে এমন নয়। লোকজন খুব অল্প টাকা দিয়ে শুরু করেও অনেক ধনী হয়েছে কারণ তাদের কাছে ধনী হওয়ার মত পরিকল্পনা ছিল অনেক ধরনের পরিকল্পনা রয়েছে এখানে কয়েক ধরনের পরিকল্পনার কথা উল্লেখ করছি যা আপনি আপনার জন্য প্রয়োগ করতে পারেন যদি আপনি অসুস্থ হন তাহলে একটি স্বাস্থ্যকর পরিকল্পনা গ্রহণ করুন আপনি কি সব সময় ক্লান্ত অনুভব করেন তবে বল বৃদ্ধির জন্য একটি বলবদ্ধ পরিকল্পনা তৈরি করুন যদি আপনার মনে হয় যে আপনার লেখাপড়া যথেষ্ট নয় ঠিক আছে আপনি পড়া লেখার জন্য একটি পরিকল্পনা সৃষ্টি করুন আপনার যদি মনে হয় আপনি পারবেন না তবে আমি পারব নাম দিয়ে একটি পরিকল্পনা গঠন করুন আপনি পারবেন। এমন কি অনেক খারাপ লোকও ভালো বই পড়া শুরু করতে পারে এর চাবিকাঠি হচ্ছে আজকেই শুরু করতে হবে আজকে একটি পদক্ষেপ নিতে হবে। তার চেয়ে এখনই আরম্ভ করতে হবে আজকে আপনার টেবিলের কাগজপত্র গুছিয়ে ফেলুন আজকেই আপনার প্রথম লক্ষ্যটি কাগজে লিখে ফেলুন আজকে একটি অনুপ্রেরণামূলক video দেখুন আজকে আপনার অতিরিক্ত ওজন কমাতে একটি ওজন হ্রাসের পরিকল্পনা নিয়ে আজকে একজন শক্ত গ্রাহকের সঙ্গে আলাপ করুন। আজকে আপনি ব্যাংকে কোন একটা সঞ্চয়ে account এ টাকা রাখুন আজকেই চিঠি টি লিখুন যে অনেকদিন ধরেই লিখবেন বলে ভাবছিলেন কি ঝামেলা মনে হচ্ছে? বলছেন বলা যাক

দেখুন আপনি কিভাবে আপনার সমৃদ্ধ জীবনের জন্য কাজ করেছেন উপভোগ করুন। তারপর দেখবেন দেখবেন একদিন সব কাজই সম্পূর্ণ হয়ে গেছে। অভিকর্ষ যেমন সবকিছুকে নিচের দিকে টানে তেমনি আপনার পুরাতন চিন্তাধারা অভ্যাস আপনাকে সামনের দিকে টানতে চাইবে বিচলিত হবেন না অবিরত সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যান মাঝে মাঝে পুরস্কৃত করুন ।

সত্যায়িত করা, UGCHEI

প্রবিত করা

UGC সম্পর্কে। UGC হল UGC আইন উনিশও ছাপ্পান্ন ধারা প্রতিষ্ঠিত একটি সংবিধি বদ্ধ সংস্থা। এটি শিক্ষা মন্ত্রালয়ের অধীন। UGC ইর আদেশ হল ভারতের উচ্চশিক্ষার মান গুলি কে সমন্বয় করা, নিশ্চিত করা এবং বজায় রাখা। UGC ভারতের বিশ্ববিদ্যালয় গুলি কে স্বীকৃতি দেয়। এর আগে একটি bill UGC এর পরিবর্তে আমাদের ভারতে উচ্চশিক্ষা commission নামে একটি নতুন নিয়ন্ত্রক সংস্থার সাথে প্রস্তাব করা হয়েছিল। তবে bill national educaltion policy twenty twenty এও ধারনা করা হয়েছে যে twenty three zero সালের মধ্যে প্রতিটি জেলায় বা তার কাছা কাছি অন্তত একটি বৃহৎ multi disciplinary উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থাকতে হবে। বহু শৃঙ্খলা উচ্চশিক্ষার জন্য UGC ইর নির্দেশিকা। tuition এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এর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

new india literacy program দু হাজার বাইশ, দু হাজার সাতাশ যা বয়স্ক শিক্ষার সমস্ত ক্ষেত্রকে cover করবে এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির সাথে সঙ্গতিপূর্ণ। সংক্ষিপ্ত বিবরণ শিক্ষা মন্ত্রনালয় new india ঘোষণা করেছে, আগামি পাঁচ বছরের জন্য পশ্চিমবঙ্গ alien education এর বাইরের শ্রেণীকক্ষ টি একটি খোলা কক্ষের শ্রেণীকক্ষ এটি পশ্চিম বঙ্গের সরকার চালু করবেন। pedagogy চালু করা হয়েছে, প্রধান বৈশিষ্ট্য প্রকল্পের অধীনে class one থেকে five শ্রেণি পর্যন্ত class এ শিক্ষার্থী দের প্রাথমিক শিক্ষা দেওয়া হবে, ground level এ class করা হবে। CNT bill দু হাজার একুশ সালের সেপ্টেম্বরের রাজ্য বিধান সভায় pass হয়েছিল। bill টি রাজ্যের medical course এর জন্য প্রয়োজনীয়তা বাতিল করতে চায়। দেশের সমস্ত ছাত্রদের জন্য কেন্দ্রীয় সরকার করা হয়েছে, বিরোধিতায় bill টি pass হয়। committee RRB পরিক্ষা সংক্রান্ত বিষয়ে বল। Railway Recruitment Board RRB করেছে সমস্যা কি হয়েছিল? RRB দুই হাজার উনিশ সালের non technical বিভাগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। covid এর কারনে পরিক্ষা স্তগিত করা হয়েছিল। সম্প্রতি পরিক্ষা পনেরোই জানুয়ারি দু হাজার বাইশ তারিখে অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা ফলাফলে সন্তুষ্ট নন উদ্বেগ প্রকাশ করেছে, তার মতে ফলাফল ভুল। committee কি করবে? এ committee পরিক্ষা CBC ফলাফল যাচাই করবে এছাড়াও এটি পরিক্ষার দ্বিতীয় পরবের ফলাফল পরিক্ষা করবে, ফলাফল নিয়ে উতবিঙ্গ শিক্ষার্থীরা RRB committee at the rail net dot gov dot in এই mail এ committee ইর কাছে অভিযোগ জমা দিতে পারেন। দু হাজার বাইশের মধ্যে তাদের অভিযোগ জমা দেবেন এবং committee চৌঠা মার্চ দু হাজার বাইশের মধ্যে তাদের সুপারিশ জমা দেবেন। এছাড়াও committee প্রধান প্রতিবাদী এলাকায় যেমন উত্তর মধ্য railway এবং এলাহাবাদের camp স্থাপন করবে। গুলি ছাত্রদের দায়ের কথা অভিযোগ গুলি সংকলন করবে এবং সেগুলি committee ইর সাথে পাঠাবে। ছাত্রদের দ্বারা উপস্থাপিত উদ্বেগ কি? প্রতিবাদ করছে। রতিপক্ষিরা উচ্চযোগ্য প্রার্থীরা গড় এবং মাঝারি যোগ্য প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়। এছাড়াও কিছু ছাত্র যুক্তি দিয়েছিল যে একজন প্রার্থী একটি ক্ষেত্র থেকে যোগ্যতা অর্জন

যোগ্যতা অর্জন করছে। এর পর কি হয়েছিল? RRB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

RRB আট টিরও বেশি পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা সংগ্রহণের আহ অংশগ্রহনের বয়স সীমা আঠেরো country advisory program এর নতুন ব্যবস্থা। দেশকে mentor program দু হাজার একুশ সালের অক্টোবর এ দিল্লি সরকার চালু করেছিল। এই program টি নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর ছাত্রদের পরামর্শ দাতার সাথে জং

কি হয়েছিল? national commission for protection of child rights দিল্লি সরকারকে দেশ কে mentor program স্থগিত করার সুপারিশ করেছে এরপর নতুন feature যোগ করে commission দ্বারা উজ্জাবিত উদ্বেগ জড়ো হয়, এটি শিশুদের জন্যে নিরাপত্তা বা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। অপরাধের সম্ভাবনা রয়েছে, একজন ব্যক্তি তার চরিত্রের মূল্যায়ন করার জন্যে একটি মনস্তাত্ত্বিক যথেষ্ট নয়। বৈধতা উদ্বেগ। program এর উদ্দেশ্য। তরুন ছাত্রদের তাদের কর্মজীবনের বিকল্প গুলি বেছে নেওয়ার জন্য নির্দেশিকা পেতে সাহায্য জন্য। এটি শিক্ষা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 সব শিশুকে সহায়াতা করেছে। মান উড়ো মান বাদি অনুষ্ঠান। তেলেঙ্গানা সরকার। করেছে এই কর্মসূচি রাজ্য স্কুল উপরিকাঠামো তৈরি করবে। এটি বেশি শিশু এবং এই কর্মসূচি থেকে উপকৃত হতে চলেছে। কর্মসূচি সম্পর্কে প্রথম পরবে doctor কে ছিলেন? কতিক মাসে একজন নারীবাদী শিক্ষাবিদ ছিলেন, টাকে ব্যপক ভাবে ভারতে প্রথম মুসলিম নারী শিক্ষক হিসেবে বিবেচনা করা হয়। পুলে এবং জ্যোতি রায়ের সাথে স্বদেশী গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। করেন, সে তার ভাইয়ের সাথে থাকতো, মিয়া ওসমান শেখ তার ভাই ছিলেন।

চলেছে।

বিদ্যা দেবেনা যোজনা। প্রকাশ করেছে। এটি প্রকল্পের তৃতীয় এটি একটি শিক্ষা বিদ্যা দেবে না scheme তাদের কলেজের অর্থ প্রদান করতে সক্ষম নয়। এমন শিক্ষার্থী দের বৃত্তি প্রদান করবে। UNICEF দেশ গুলির কাছে স্কুল গুলি পুনরায় খোলার আবেদন করেছে। জাতিসংঘের শিশু তহবিল।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

সম্পূর্ণ বন্ধ ছিল।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

ভারত চুক্তির উপজাতীয় বিদ্যালয়ে digital রূপান্তর। সতেরই মে দু হাজার একুশে আদিবাসী বিষয়ক মন্ত্রে উদ্যোগে একটি MOU স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে আদিবাসী অঞ্চলের আশ্রম বিদ্যালয় এবং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 microsoft আদিবাসী

পাঁচ শ কর্মস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধান মন্ত্রী Boris Johnson এর মধ্যে একটি virtual শীর্ষ সম্মেলনের আগে চুক্তি টি চূড়ান্ত করা হয়েছে। নেতারা করবেন। নমস্কার অনিকেত ।

আজ আমাদের আলোচনা বিষয় হবে মানুষের ভবিষ্যৎ ।

হম বলা যেতে পারে মানব জীবন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 ভবিষ্যৎ ভূত এবং বর্তমান বাংলায় আমরা এই তিনটা কথা খুব ক্রমাগত শুনে থাকি হম অতীত বর্তমান আর এই ভবিষ্যৎ কে আমরা ভূত ও বলা যেতে পারে ভূত বলতে শুধুমাত্র আহ আত্মা প্রেতাত্মা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 ভবিষ্যৎ নিয়ে কি বলা যেতে পারে? আহ তুই আর আমি এখানে কেউই জ্যোতিষবিদ্যা চর্চা করছি না আমরা, আমরা কেউ জানিনা জ্যোতিষবিদ্যা তো ভবিষ্যৎ মানে হচ্ছে আমার কাছে আমার ব্যক্তিগত থেকে মনে হয় যে ভবিষ্যৎ মানে হচ্ছে যে মানুষ যে কর্ম টা করে তারই ফলাফল হয় ভবিষ্যৎ ।

সাধারণ মানুষের আমি এটাই বুঝতে পারছি। আমি তো ভবিষ্যৎ অথচ ভবিষ্যৎ নিয়ে আমি কিছু জানিনা তো আমার ভবিষ্যৎ আমি কি করে বুঝবো আমি আমার আর এবং গতানুগতিক বর্তমান জীবনেই ব্যস্ত এবং একটা ভবিষ্যতের কল্পনা হয়ত আমি করতে পারি। একটা ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করতে পারি আমার ভবিষ্যৎ এরকম হতে পারে এবং দুটো দিক আমি কল্পনা করতে পারি। একটা হচ্ছে আমার সরল দিক এবং একটা হচ্ছে আমার জটিল দিক। সেই রকম একটা জিনিসই আছে যে এটা আমার মনে হয় যে যেটা তুই বললি যে আমি তো ভবিষ্যৎ দেখতে পারিনা আমি ভবিষ্যৎ শুধুমাত্র কল্পনা করতে পারি।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

কিন্তু সাধারণ লোক একটা দেশের সেবা করে তো আমি এতগুলো কথা একটা কারণে বললাম যে যেমন মানুষ হয়ত স্বপ্ন দেখে আমি আজকে একজন ডাক্তার হয়ে দেখাবো ।ডাক্তারের জন্য সে পরিশ্রম করছেনা সে রকমই। মানুষ বর্তমানে যে কাজ টা করবে পরবর্তীকালে সেটাই হবে অতীত আর সেটার ফলটাই হবে ভবিষ্যৎ। তো ভবিষ্যতের পিছনে যাওয়াই তো মানবজীবন । কিন্তু ভবিষ্যৎ কে ঠিক করাই হচ্ছে মানবজীবনের একটা অন্যতম মূল। কাজ আমরা শুধু মানুষ জীবন নিয়ে বলছি সেটা নয় ভবিষ্যৎ দেখা বলা যেতে পারে যে আজ থেকে প্রায় পঞ্চাশ সত্তর বছর আগে মানুষ কিন্তু কল্পনা করতে পারে নি যে চার পাঁচ ঘন্টার ভিতরে সে পঞ্চাশ দুশ তিনশো কিলোমিটার চলে যেতে পারবে ।তখন একটা জায়গা থেকে একটা জায়গায় যেতে মানুষের অনেক সময় লাগতো কিন্তু এখন শুধুমাত্র কয় ঘন্টার অতিক্রম করলে অনেক কিলোমিটার পথ অতিক্রম করা যায়। এটা কথা বলার একটাই অর্থ যে মানুষ যেটা করে এসছে বা যেটা ভেবে আসছে হয়ত সে কল্পনা করেছিল যে একদিন আমরা দূরে যাবো তুই বললি যে আমি তো শুধুমাত্র কল্পনা করতে পারি। কিন্তু ভবিষ্যৎ জানবার আমি একটা কথা বলতে চাই ভবিষ্যৎ দেখার ক্ষেত্রে যদি আমি ছোট থেকে শুনে আসছি জ্যোতিষবিদ্যার নামে এবং বড় হতে হতে আমি যখন বিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছি তখন আমি শিখেছি বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি এবং যন্ত্রপাতির দ্বারা আমরা একটা সময় পরিবর্তনশীল একটা মেশিন বানাতে পারি। একটা যন্ত্র যেটা দিয়ে আমরা ইহকাল থেকে পরকালে অথবা আমাদের বর্তমান থেকে আমাদের অতিতে বা বর্তমান থেকে ভবিষ্যতে এবং জ্যোতিষবিদ্যা আমি যতটুকু জানি ততটুকু আমার জ্ঞান অনুসারে জ্যোতিষবিদ্যা হচ্ছে আমরা আমাদের বর্তমান সময় থেকে আমরা আমাদের ভবিষ্যৎকালে এই কিছু একটা জিনিস বলতে পারি যেটা হয়ত সত্য। হ্যা জ্যোতিষবিদ্যা হচ্ছে এমন একটা বিদ্যা খুব সহজ সরল ভাষাতে বলতে গেলে যে ধরে নেয়া হোক যে জীবনে যে ভবিষ্যতের পথ সেটা একটা অন্ধকার রাস্তা। আর জ্যোতিষবিজ্ঞান হচ্ছে রাস্তা রাস্তায় পুলের লাইট জ্যোতিষবিদ্যা কোনোদিনও তোর ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কারণ যেমন তুই কাজ করে এসেছিস সেইরকম তোর ফল তুই পাবি জ্যোতিষবিদ্যা ওই পুলের লাইটের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 যদি খুব ভেতরে ঢোকা যায় তাহলে একটা মানুষ যখন জন্মগ্রহন করেছিল সে সময়ে আমাদের মহাকাশে গ্রহ নক্ষত্রর অবস্থান দেখে তার ভবিষ্যৎ বলা যেতে পারে। এটা খুব সারাংশ তে বলা যায় জ্যোতিষবিদ্যা আমি জানি যতদূর জ্যোতিষবিদ্যার সঙ্গে আমাদের আধুনিক বিজ্ঞান মানে যেটা জ্যোতিষবিদ্যায় এটা বলা হয় আধুনিক বিজ্ঞান । এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে আমাদের ভবিষ্যতের কি কিছু সম্পর্ক তৈরী করা যায় বা জ্যোতিষবিদ্যার সঙ্গে । হকিং। অবশ্যই আহ একজন বিজ্ঞানী ছিলেন হকিন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 আর বাংলাতে বলা হয় যে সময়ে বা অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল যাওয়ার একটি যন্ত্র। যেই যন্ত্রের ভিতর চেপে বসে তুই তোর অতীতে

তোর শুধু ভবিষ্যৎ মানে তো আমাদের সময়ের পরিবর্তনশীল যন্ত্র বা জ্যোতিষবিদ্যা বা বিজ্ঞান। আমাদের ভবিষ্যৎ মানব ভবিষ্যৎ হিসেবে আমরা কি বুঝি । মানব ভ মানব ভবিষ্যৎ বলতে এখনকার সময়ে মানুষ আজ থেকে ঠিক পাঁচ বছর বা সাত আট বছর পিছিয়ে গেলে মানুষ এতটা মোবাইল আসক্ত ছিল না যেটা এখন বর্তমান কালে হচ্ছে। সম্ভবত ভবিষ্যতে মানুষ মানুষকে সামনাসামনি হয়ত যেতেই ভুলেই যাবে তার কারণ হচ্ছে সে মোবাইলের একটা switch টিপে গোটা পৃথিবী কি সমস্ত ঘটনা না ঘটনা হচ্ছে সেটা জানতে পারবে। তো এটা ভাল ও বলা যেতে আবার খারাপ ও বলা যেতে পারে । এখানে আমি আরো কথা বলতে চাই যে যন্ত্র মস্তিষ্ক নিয়ে যন্ত্র মস্তিষ্ক মানে বিভিন্ন যন্ত্রপাতি আধুনিক smart phone যেগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যেকার মাথা যেটা আমরা মানুষরাই তৈরী করেছি যন্ত্র মস্তিষ্ক বলা হয় এটা কে। এখনকার সময়ে যন্ত্র মস্তিষ্ক হওয়াতে হয়ত সুবিধা হলেও আমার মনে হয় যে মানবজীবনের ভবিষ্যৎ অল্প টলমল তার কারণ একটাই যে এখন মানুষ মানুষের থেকে বেশী নির্ভর করে তারই তৈরী একটি যন্ত্র তে সে তো নিশ্চয় যন্ত্র তে মানুষের পরিবর্তনশীল সময়ে আমাদের যন্ত্রের উপর বিশ্বাস টা অনেক বেশী বেড়ে গেছে তারা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে ।অনেক কিছু আগে নিজেদের করার থেকে এখন যন্ত্র দিয়ে করাতেই বেশী সুবিধা মনে করছে। তার কারণ হচ্ছে সময় কম লাগে আর খুব সহজ হয়ে যায় জিনিসটা কে ব্যবহার করা বা নিজের পছন্দমত নিয়ে আসা তো মানুষের ভবিষ্যৎ মানুষরাই গঠন করে সেটা কোনো জ্যোতিষবিজ্ঞান বা কোনো গ্রহ নক্ষত্র হয়ত ঠিক করে কিন্তু মানুষ তার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 তো সেটা শুধু সেই মানুষটার ক্ষেত্রে নয় গোটা মানবজীবনের ক্ষেত্রে খুব দুঃখজনক একটা ঘটনা। আর এটাও আমার মনে হয় যে পরবর্তীকালে মানুষের থেকে বেশী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

আমরা যে রকম অনেক positive অথচ যোগদান দেয়ার জন্য যন্ত্রের ব্যবহার করে থাকি নিজেদের জীবনে সেরকম যন্ত্র অনেক বিকল্প দিক ও আছে যেটা মানুষের কাছে খুবই ভয়ংকর। বিষয় সৃষ্টি হতে পারে আমাদের মূল কথা দুই হাজার বাইশ সাল দাড়িয়ে আমাদের যেসব যন্ত্র মস্তিষ্ক তৈরী হয়েছে যেরকম আধুনিক রোবট তারা নাকি নিজেদের মধ্যে কথোপকথন করতে করতে তারা নিজেরা মধ্যে মানবসভ্যতাকে মিটিয়ে দেয়ার প্রয়াত্ন চেষ্টা করেছিলেন coding language এর মাধ্যমে যেটা তে আমরা বুঝি যে কম্পিউটারই কথাবার্তা যেটা এক কম্পিউটার নিজের সঙ্গে বলে। হ্যা আহ আমেরিকা তে একজন সংগঠন তিন থেকে চারটে আধুনিক যন্ত্র বা রোবট আবিষ্কার করেছিলেন যেটা পরবর্তীকালে তারা জানান যে প্রত্যেকটা রোবট দৃশ্যয় করা হলেও শেষে একটি রোবট যখন আমরা তাকে নষ্ট করার চেষ্টা করছি বা destroy করার চেষ্টা করছি তখন সে একটি স্যাটেলাইট বা আধুনিক যেটা মহাকাশে আমাদের যন্ত্র বা আমাদের যে আবহাওয়ার বা যে কোনো ইয়ে তে আমাদের কে বার্তা দেয় তার মাধ্যমে সে আবার নিজেকে নিজে গঠন করছিল

এই যন্ত্রতে বেশী নির্ভরশীল হয়ে পড়ে তাহলে আজ থেকে সেই দিন টা বেশি দিন নয় খুব বড়জোর হলে কুড়ি পঁচিশ বছর পর আমাদের হয়ত দশজন মানুষের

গোটা মানবসমাজই তারা ধ্বংস করে দিয়ে শুধু নিজেরাই বসবাস করবে এই পৃথিবীতে। তো যখন ভবিষ্যতের কথা বলাই হচ্ছে তখন আমরা আমাদের বাসস্থানের কথাই কেনো বেছে নেই না আমরা আমাদের যে পৃথিবীর গ্রহে বসবাস করি সেটাও আমাদের বাসযোগ্য হয়ে উঠছে না আর আমাদের ভবিষ্যতের এটা কতটা উনাদের মানবসভ্যতার জন্য বসবাসযোগ্য হবে আমরা কিন্তু সেটা তো নির্ধারিত করতে পারছিনা। অবশ্যই তার কারণ হচ্ছে যে আজকে যেটা বললাম যে কুড়ি পঁচিশ বছর আগে মানুষের জীবনযাপন আলাদা ছিল এখন তো total মানে গোটাটার পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে সবথেকে একটা বলা যেতে পারে plastic যে plastic ব্যবহারে আমাদের পৃথিবীর যে মাটি এটা অনেকটাই ক্ষয়ে ক্ষয়ে গেছে ।মানুষ যতই আধুনিক হয়ে যাক কিন্তু মানুষ কে খাবার খেতে হয় ।এ খাবার একমাত্র হয় মাঠে এই মাটি তে plastic এর কারনে মাটির উর্বরতা শক্তি কমে গেছে এমনকি এমন এখন এই দু হাজার তেইশে দাড়িয়ে এত গাড়ি ঘোড়ার সংখ্যা বেড়েছে বা এত কলকারখানা বেড়েছে বা এটা বলা যেতে পারে যে মানুষের চাহিদাই এত বেড়েছে তার কারণে পরিবেশ এতটাই দূষণ হচ্ছে যে এতে গ্রিন হাউজ গ্যাসের সৃষ্টি হচ্ছে। এতে একেবারে পৃথিবীর শেষে যে দক্ষিণ মেরু অবস্থিত সেখানে বরফ গুলো গলছে এবং সমুদ্র স্তর থেকে জল আরো বাড়ছে।

তো আমাদের ভবিষ্যৎ কি এই পৃথিবী গ্রহেই না অন্য কোনো গ্রহে না আমরা এই গ্রহকাটেই আমাদের বাঁচার জন্য আরো উন্নত করে তুলতে পারি plastic এর ব্যবহার কম করে এবং আমাদের নিজের কিছু ভুল ত্রুটি শোধরে নিয়ে। একদল বলবে একদল মনে করেন এখন যে আমরা পরবর্তী বেশ দশ পনেরো বছরে হয়ত মঙ্গলে গিয়ে বাসস্থান করতে পারি। বা অনেক দল মনে করেন যে না এ পৃথিবী টা কেই যেটা আমাদের আমরা যেখানে জন্মেছি সেটা কেই আমরা বসবাস অভ্যাস যদি পরিবর্তন না করে তাহলে সে যেই গ্রহেই যাক সেই গ্রহটাই আস্তে আস্তে পতনের দিকে যাবে সেটা হতে পারে প্লাস্টিক যেটা হতে পারে কল কারখানার বেশী ব্যবহার বা সেটা হতে পারে যে এত জনসংখ্যা বৃদ্ধি but এটা হতে পারে মানুষের এখন এতটাই চাহিদা তার জন্য এই অবস্থা তো আমরা যদি সে পরিবর্তন না করতে পারি তাহলে এটা পরবর্তীকালে দেখা যেতে পারে যে শুধুমাত্র পিছিয়ে পড়া নয় যদি পরবর্তীকালে আমরা যে কোনো ভাবেই বসবাস করি সেই গ্রহের ও পৃথিবীর মতই পতনের দিকে সৃষ্টি হবে আর এই পতন বন্ধ করার একটাই উপায় যে আমাদের কাছে এটা মানুষের ভবিষ্যতের ক্ষেত্রেও ভাল এমন কি আমরা যেখানে বসবাস করছি সেখান থেকেও ভাল।

হ্যাঁ, কিরে তুই তো খুব ভালো করে চিনি এতোদিন পরেও। ও এটাও ব্যাপার আমি কি বোকা বোকা কথা আমারও।

আমিও ভালোই আছি রে। তোর bass একটু সব ভালো, তুই বল কেমন চলছে, তোর তো classtest চলে না এখন এই time এ? ঐসব কেমনে চলছে, কেমন কি চলছে? এক মাস বাকি? ও, ও course complete করাচ্ছিস? এখন তো আবার new batch ঢুকবে তোর। তোর তো new batch ঢুকবে, তাই না? হ্যাঁ, তো ভালো রে কি সুন্দর। আমি জানিস তো অনেকদিনই ধরে একটা চাকরি খুঁজছি। অনেকদিন ধরেই মানে বসে আছি, কিন্তু আমি আর পারছি নারে, জানিস তো। আর আমি আশেপাশে পড়াতাম, তুই তো জানতিস আমি tuition ই পড়াতাম, class এ যেতাম। কিন্তু ওরা না কেমন একজন মানে আমাদের পাড়াটা খুব একটা ভালো, মানে আমাদের soceity টা খুব একটা ইয়ে নেই, বড় সড় না না? তুই জানিস তো, মানে দুই তিন ঘন্টা পড়ালে তারপর তিনশো টাকা দুইশ টাকা এভাবে দিচ্ছে। class five, six এর বাচ্চাকে বলে, দুই তিনশো টাকায় পড়ানো আজকালে মাসে?

দেখ আমি ten, twelves পর্যন্ত পড়িয়ে নিই ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে six অবধি আমি সব subject ই handle করে নিই, আর nine, ten, eleven, twelve টা আমি বেশিভাগ করাই। কি বললি, commerce student দের বেশি handle করি। কারণ, আমার টা তো commerce নিয়ে ছিলো। তাইলে আমার সুবিধা হয় ঐটায় বুঝলিতো? তো এমনি account হইলো, commerce হইলো, economics হইলো। এসব যে subject গুলি আছে না, ঐসব আমি tuition ই দিই এমনিতো অমনি যদি student কোনো আছে পেলে আমাকে একটু খবর দিস যেনো, বুঝলি?

ও ও তাই?

হ্যাঁ, নারে আমার অনেকদিনই ধরে চেষ্টা ছিলো। দেখ আমাদের এখানটায় না student আছে এমন বলতে নেই কি student নেই, ঠিক আছে। কিন্তু দেখ, এখানে কি বলতো মাস গেলে টাকা দিতে চায় না রে। এমনি student দেখ একে তো কম টাকা দেয় ঠিক আছে। তিনশ টাকা five, six এর বাচ্চাকে তিনশ টাকা নাকি বল। আমরা নিজেরা সাতশ আটশ টাকা দিয়ে পড়েছিলাম।